উ অনেক গাছ দেখা যাচ্ছে গাছগুলো সবুজ।

কি ঝোলানো হয়েছে একটা শোকেস আছে শোকেসে জামা --

সাইডে একটা মোবাইল নম্বর দেওয়া রয়েছে সিঁড়িও রয়ে --

একটা প্লেট দেখা যাচ্ছে একটা ধোসা রয়েছে।

উম বাইক -এর মধ্যে একজন বসে আছে। এটা দেখা --